দেহা যায় এখানেও নো পার্কিংও লেহা একটা ব্যানার আসে।

তারপর দেখা যার মোটর একটা আসে লাগানি। ফিচন দিকে--

তারপর দেখা যায় এখানেও একটা অ্যা ফাথরের মত একটা কিছু ফড়িয়া আসে।

তারপরে এই ফটোর মধ্যে দেখা যার এখানেও তিন চারটা বিল্ডিং আসে ।

মধ্যে দেখা যায় যে অনেক সোটো সোটো পাথর আসে ফটোত ।

তারপর দিখা যায় যে এহানেও বেলুন দিয়া সাজানি আসে রাখা দুকানটা ।

এরপরে দেখা যার যে একটা সাইকেল রাখা আসে ।

এটা দেখিয়া লাগের এটা একটা সুইমিং পুলের ফোট--

এম ডাক এইখানে দেখা যার যে এখানে একটা ডাক্তারের চেম্বার আছে দন্ত রোগ বিশেষজ্ঞের।

ওটাও লাগে একটা দোকানের ফটো ।

উপরে এই ফোটো -এর মধ্যে দেখা যার যে একটা সাদা কালার -এর বস্তা আসে।

মধ্যে হাজারে দোকানের কিসু জিনিস ঝুলাইয়া ঝুলাইয়াও রাখসে।

এই ফটোটা উপরে দেইখা লইগে আকাশও দেখা যার তারপর ওদিকে দেখা যায় যে কয়েকজন মানুষ দাঁড়াইয়া আসে সেলেরা ।